এইখানে দেখা যাচ্ছে ইস্কুলঘর আছে।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি ইংরেজদের ঘর।

এইখানে একটি সীসা দেখা যাচ্ছে .

এইখানে কিছু ফুলের কটক দেখা যাচ্ছে .

এইখানে হুঁশিয়ারের গাছ দেখা যাচ্ছে.

এইখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে .

এটি একটি টেজিং মনে হচ্ছে .

এইখানে দেখা যাচ্ছে কিছু মানুষ মাছ নিচ্ছে .

এটি দেখে মনে হচ্ছে এটি একটি রেল এস্টেশন স্টেশন ।

এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে।

এখানে একটি ঠাকুরের ঘর দেখা যাচ্ছে.

এইখানে দুটি ভৈষ দেখা যাচ্ছে।

এখানে কিছু ফলমূলও দেখা যাচ্ছে।

এটি একটি দেখে মনে হচ্ছে গুদামঘর.

এইখানে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে.

এটি দেখে মনে হচ্ছে এটি একটি জামা প্যানের দোকান.

পিছনে অনেকগুলো গাছও দেখা যাচ্ছে।

এখানে অনেখ দারুর বোতলও দেখা যাচ্ছে।

সাইটে একটি ফ্রিজ দেখা যাচ্ছে.

এটি দেখে মনে হচ্ছে এটি একটি খালি জায়গা।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি স্কুলঘর.

এটি দেখে মনে হচ্ছে এটি একটি রেস্টুরেন্ট ।

এখানে গান্দা ফুলের মালাও দেখা যাচ্ছে.

এটি দেখে মনে হচ্ছে এটি একটি চশমার দোকান।

এখানে একটি সাইটে পেন্টিংও দেখা যাচ্ছে।